বেসিক ফাংশনের টিউটোরিয়ালে আপনাদের স্বাগত
এই বিষয়ে দুটি টিউটোরিয়ালের মধ্যে এটি একটি
এই টিউটোরিয়ালে আমি আপনাকে অবগত করাব যে কিভাবে আপনার ফাংশন এর গঠন প্রণালী বানাবেন এবং কিভাবে এক বা একাধিক মান ইনপুট করবেন
অন্যান্য টিউটোরিয়াল ফেরত পাওয়া মান অর্থাত রিটার্নিং ভাল্য়ুস এর উপর হবে
তাই এই দিয়ে শুরু করি
আমি এখানে পিএচপি ট্যাগ্স বানাচ্ছি
আমি গঠন প্রণালীর সাথে শুরু করব যা একটি ফাংশন
এবং তারপর ফাংশনের নাম যা হল মাইনামে
এখানে বড় অক্ষর ব্যবহার করা সম্ভবত সহজ
এটিই কারণ যে আপনার কাছে ছোট অক্ষর আছেতারপর বড় অক্ষরে গিয়ে ছোট অক্ষরে আসুন
অবশেষে নতুন শব্দ বড় অক্ষর দিয়ে শুরু হবে
এটা পড়তে অনেক সহজ হয় কিন্তু আমি সর্বদা ছোট অক্ষর পছন্দ করি
তারপর আপনি দুটি কোষ্টক পেতে যাচ্ছেন
এখন এর মধ্যে কিছু নেই
আমি এখানে কোনো ইনপুট নিচ্ছি না এবং ভিতরে আমার কোড লিখবো
তাই আমি এলেক্স লিখবো
যদি আমরা এটিকে এখন রান করি আমরা দেখবো যে কিছু হয়নি
ওইজন্যে আমরা আমাদের ফাংশন বর্ণন করেছি
কিন্তু আমরা এখনও এটিকে আনিনি
এখন ফাংশনকে আনার জন্যে আমাদের শুধু ফাংশনের নাম দুটি বন্ধনী এবং বিভাজক রেখা লিখতে হবে
যদি আমরা এর মাধ্যমে মান রাখছি যা সংসাধিত করা দরকার আমরা তাদের এখানে রাখবো
কিন্তু এখনকার জন্য এর চিন্তার কারণ নেই
আমরা শুধু ফাংশনকে আনছি যা এই কোডের ব্লককে কার্যান্বিত করবে
তাই রিফ্রেশ করি এবং আপনি এই পেলেন
এলেক্স ইকো হয়েছে
এখন ধরুন যদি আমি একাধিক রেখার কোড যোগ করতে চাই
আমি এখানে যত ইচ্ছে কোড রাখতে পারি
এই ব্লকটি এখানে এইজন্যে আছে
অধিক নতুন রেখাকে সমাযোজিত করার জন্য
চলুন এটি যাচাই করি
আমরা দেখতে পারি যে এটি কাজ করেছে
আরেকটা জিনিস বলতে পারি যে এটিকে নিজে থেকে আনার দরকার নেই
এটিকে বলা যেতে পারে উদাহরস্বরূপ মাই নামে আইএস মাই নামে
ঠিকআছে আমাদের বলা উচিত যে মাই নামে আইএস এবং তারপর ফাংশনকে আলাদাভাবে ইকো করুন
কারণ এটি একটি মান নয় সম্ভবত এই জন্যে এটি ঠিক মত কাজ করেনি
এটি একটি ফাংশন তাই এটি আগের থেকেই এলেক্স ইকো করতে যাচ্ছে
তাই নতুন রেখা নির্বাচনের জন্য এটি সমান হবে ইকো বলে মাই নামে আইএস এচো আলেক্স ঠিক আছে
তাই যদি এটা এখানে রাখি এটি কাজ করবে না
উদাহরণস্বরূপ আপনার কাছে আক্ষরিকভাবে শুধু মাই নামে আইএস মাই নামে আউটপুট হবে ঠিক আছে
সুতরাং একে এখানে নীচে ফেরত আনি
এটি রিফ্রেশ করি এবং আপনি মাই নামে আইএস আলেক্স পেয়েছেন
শুধু আপনাকে স্পষ্ট করার জন্য যে আমি নিশ্চিত
যদি আমি একে কোড দিয়ে বদলাই যা নিষ্পাদন করা হচ্ছে এটি এরকম দেখাবে
তাই আমরা এটি করব না ঠিক আছে
সুতরাং এটা শুধু এটি স্পষ্ট করার জন্য ছিল
এই আমরা ওই তথ্যতে আসি যে আপনি একটি ফাংশনকে তার বলার আগেই আনতে পারবেন
এটি এইজন্যে কারণ পিএচপি এইভাবেই কাজ করে
তাই যদি আমি বলি যে এটি রিফ্রেশ করুন আপনি এটি আশা করবেন কারণ ফাংশন বর্ণন করার আগেই আনা হচ্ছে
এটিই কারণ যে এটি একে উপর থেকে নীচে মান্যতা দেবে
যদিও এটি এইভাবে কাজ করে না
যদি আপনি ভাবেন যে এটি শ্রেষ্ট তাহলে একে পৃষ্ঠার নীচেও দিতে পারেন
আমি বর্ণন সর্বদা উপরে দেওয়া পছন্দ করি যাতে আবার শুরু করতে পারি বা ওপরে ফেরত যেতে পারি ও দেখতে পারি যে আমি কোথায় আছি
কিন্তু এটি এই ব্যাপারে
এখন এতে একটি মান রাখি আমি কি করবো যে আমি বলবো ইউর নামে আইএস নামে
এটি সামনে দেখাবে ইউর নামে আইএস এবং তারপর ভ্যারিয়েবল নামে
আমি ফাংশনের নাম ইউরনামে দেবো
এখন ভ্যারিয়েবল কোথা থেকে আসবে
আমি চাই যে ব্যবহারকারী একে ইনপুট দিতে সক্ষম হোক
আমি বলতে চাইছি যে আমি ইনপুট বিষয়ে কথা বলছি না কিন্তু আমি যদি এখানে নামে রাখি এবং তারপর বলি ইউর নামে আলেক্স
এটি এইভাবে কাজ করে
ইউরনামে ফাংশনকে আনে এই ভ্যারিয়েবলকে নেয় এই ভ্যারিয়েবলকে নামে এ রাখে এবং তারপর ইকো দিয়ে ভ্যারিয়েবলকে পড়ে
এটি যা আমি বলতে চাইছি
তাই আমরা মূলত বলছি যে ইউর নামে আলেক্স
এগোনোর জন্য আমার এর জন্য একটি মান চাই বিশেষ করে একটি স্ট্রিং মান
তাই এখানে যান এবং দেখুন যদি কিছু ইনপুট রূপে লেখা হয়ে থাকে
আপনি দেখবেন যে এটি করা হয়েছে
এটি আলেক্স
তাই এখন আমাদের মাই নামে আইএস আলেক্স পাওয়া উচিত
আমরা করে নিয়েছি
আমরা একে বিলি তে বদলাতে পারি
এইভাবে আপনি দেখলেন যে এটি কিভাবে কাজ করে
ঠিক আছে আমি এখন কি করতে চাই যে হতে পারে আমি আমার ফাংশনে এই যোগ করতে চাই যে আপনি এত বছর বয়সী
তাই আমি বলতে পারি যে যৌ আরে আগে য়ার্স ওল্ড
আমাদের বলতে হবে নামে এবং আগে
মূলত আমরা কি করবো যে একটি অন্য ভ্যারিয়েবল যোগ করবো
আমরা এখানে কমা দ্বারা বিভাজিত একটি অতিরিক্ত জিনিস যোগ করছি এখানে কমা দ্বারা ভ্যারিয়েবল আলাদা করার দরকার আছে
তাই এটি আবার এই ভ্যারিয়েবলকে নেয়
একে এখানে রাখছি এবং এখানে ইকো করছি
এই ভ্যারিয়েবলকে নেইএকে নিয়ে আসি এবং এখানে এটি ইকো করি
মূলত এটি আপনার ভ্যারিয়েবলের গঠন
এটি কতগুলি ভ্যারিয়েবল নেয় এবং এইভাবে আপনি আপনার ফাংশনকে কোড করেন
তাই এটি যাচাই করি
এখানে আপনার একটি রিক্ত স্থানের দরকার
আমি একে আবার Alex১৯ এ বদলাতে পারি এবং রিফ্রেশ করি আপনি পেয়ে গেছেন
তাই ফাংশনস সময় বাচানোর জন্য লেখা হয়
এটি কোডের বড় ব্লককে নেয়
এটি একটি ইনপুট নিতে পারে
এটি একে এইভাবে সংসাধিত করে যে অন্যভাবে অনেক বেশি সময় নেয় হবে
এর সাথেই আমাদের টিউটোরিয়াল শেষ হয়
অগ্রিম ফাংশন যেমন রিটার্নিং ভ্যাল্যুস এর জন্য ফাংশনের উপর অন্য টিউটোরিয়াল দেখুন
আমি কৌশিক দত্ত টিউটোরিয়ালটি অনুবাদ করেছি
দেখার জন্য ধন্যবাদ